আর গঙ্গা আমাদের সবারই খুব ভালো লাগে।

কেন কলকাতা সবাই একটা যানজট এলাকা।

যে এটা হচ্ছে উম খ্রিস্টান -দের চার্চ বলা হয়ে থাকে।

আমাদেরও যেতে ভালো লাগে। আর সত্যি কথা বলতে এরা এখানে পুজো-আর্চন দেয়। কলকাতায় এরকম ব প্রচুর চার্চ আছে।

আর সত্যিই এগুলো খুবই ভালো হয়।

এখানে একটা জামাকাপড় এক্সপ্লোর যেগুলো মল -এ বা আশেপাশেই অনেক বড়ো বড়ো জায়গা পার্কস্ট্রিট এলাকায় আমরা দেখতে পেয়ে থাকি।

এর আমি যেহেতু গেছি এরম প্রচুর সুপারমার্ট আমাদের আশেপাশে আছে। আর রিলায়েন্স -এ সবচেয়ে কম দামে সবরকম প্রোডাক্ট পাওয়া যায়।

দেখতে পাচ্ছি সামনে একটা দপ্তর আছে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আ যেটা ভালো করে ছবিটা বুঝতে পারছি না। এটা সরকারি কোনো একটা দপ্তর বা সরকারি অফিস ফফিস হতে পারে বা উম ডাক্তারখানাও হতে পারে। আর পেছনে আছে একটা বড়ো জলের ট্যাংকি আর সামনে কয়েকটা গাছ আছে। এটা সরকারিই জায়গা।